এই ছবিটিতে আমি দেখতে পাচ্ছি সাদা রংয়ের একটি মন্দির.

পিছনে একজন শিক্ষিকা দাঁড়িয়ে রয়েছে.

আমি দেখতে পাচ্ছি হলুদ রঙের একটা পেইন্টিন করা আছে .

ভলি খেলার নেড আছে.

বোতল দেখতে পাচ্ছি ও লাইট জ্বলতেসে .

এটি একটি ঝর্ণার ছবি .

দোকানে রয়েছে কিছু ট্রে ।

রয়েছে একটি মাঠ মাঠে ক্রিকেটার রয়েছে.

দোকানে রয়েছে জলের বোতল.

আমি আমি গেট দেখতে পাচ্ছি.

একটি বাড়িতে এ_সি লাগানো রয়েছে।

এটি একটি রুমের ছবি .

এই রুমের ভিতরে টি_ভি রয়েছে বিছানা রয়েছে .

দোকানে অনেক গয়না দেখতেছি।

এটি একটি ব্যাংক এর ছবি এখানে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে একজন কম্পিউটার এর পাশে বসে রয়েছেন।

এই ছবিটিতে আমি বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি .

টেরির ভিতর রয়েছে অনেক আলু .

এখানে রয়েছে তেবিল চেয়ার .